এখানে একটি বাড়ি দেখা যাচ্ছে।

বিল্ডিংয়ের ওপরে লেখা রয়েছে সত্যজিৎ মঞ্চ বিল্ডিংয়ের নীচে অনেকগুলি লোক দেখা যাচ্ছে।

ঘরের মেঝে তে সাদা রংয়ের টাইলস লাগানো রয়েছে।

শাড়িগুলির রঙ লাল নীল সবুজ বেগুনি।

দোকানের মাসখানের একটি খুঁটিতে চারটি ফটো দেখা যাচ্ছে।